দেখে মনে হচ্ছে এটা একটা লাল রঙের পাকার ঘর।

দেখে মনে হচ্ছে এখানে কাঠের মিল বা কাঠ কাটানো হয়।

ছবিটি দেখে মনে হচ্ছে এটা কোনও এক নার্সারি -এর ছবি।

একটি কম্পিউটার ও অনেকগুলো ইলেকট্রিক যন্ত্রপাতিও রয়েছে।